এটা একটা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । উম তার পাশে আছে আই.সি.আই.সি. ব্যাঙ্ক ।

আর এখানে লাল রঙ্গের চেয়ার তিনটে আছে বসার জন্য।

এটা একটা মার্কেট -এর মধ্যে এটা একটা বইয়ের দোকান। এখানে অনেক রকমের বই পাওয়া যায়।

ট্রেন - এ বসে ট্রেন - এর এনজয় নিতে পারবেন। আর এই পার্ক - টাতে যেতে আমার খুবই ভালো লাগে। আমি খুবই এনজয় করি ।

তে এখানে উম খুব সুন্দর সাজানো গুছানো হয়েছে। এখানে ফল পুজো হয় আর এ বাচ্চারা খেলতেও এসেছেন। খুব এনজয় করছেন সবাই।

আর বিধাননগরে ও রোজই যাতায়াত করে আর বিধাননগর কাছে আমরা থাকি। আর আমার খুবই ভালো লাগে এই জাগাটাই।

এটা একটা চিড়িয়াখানা চিড়িয়াখানার মধ্যে অনেক রকমের পক্ষীগুলো বাস করে আর অনেক রকমের --